এবং সামনে একটি বড় ব্যানার বোর্ড করা আছে।

এবং অনেক লাইট পোস্ট দেখা যাচ্ছে এবং চারিপাশে --

এবং সাদা শ্বেত পাথর দিয়ে কেটে কেটে সেই মন্দিরটি ডিজাইন করা।

ফলের দোকানটি খুবই সুন্দর ভাবে সাজানো গোছানো।

গণেশ ঠাকুরের হাতে একটি চক্র একটি শঙ্খ রয়েছে।

এবং সেই মাঠটি খুব সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজানো।

রেস্টুরেন্ট -টি খুবই সুন্দর ভাবে সাজানো--

এবং সামনে কিছু মানুষজন ও--

এবং একটি জলের বোতলও দ্যা--

সে একটি পিঙ্ক কালার -এর জামা পরে দাঁড়িয়ে আছে এবং তার চারিপাশে--

এবং তার চারিপাশে অনেক ছোট বড় বড় গাছ দেখা যাচ্ছে।

কিছু লাইট পোস্ট দেখা যাচ্ছে সেখানে--

এবং সেই মন্দিরটি খুব সুন্দরভাবে পাথর কেটে কেটে তৈরি করা।

এবং সেই সিট -গুলি এক একেকটি পিংক --

এবং একটি বড় এ. সি. -ও দেখা যাচ্ছে সেখানে কিছু মানুষজনও দেখা যা--

সেই কুয়াশা ভরা দৃশ্য দেখতে।

এবং সেখানে ওয়াশিং মেশিন বিক্রি করা হচ্ছে।